তেল বা যেই জিনিস গুলো ভারী জিনিস হয় মাসকভারি সেগুলো আমরা online order করে দিই quality ভালো হয় খারাপ হয় না জানিস তো হ্যাঁ হ্যাঁ যাই হোক আর ওটাও একটা না করলে উপায় নেই এইভাবে shopping না করলে উপায় নেই তো না ping আমাদের আমরা ধরো সময় তো আমার husband বলল যে কাজে থেকে ফিরছি তুমি একটু বেরিয়ে এসো আ station দিকে এসো বাজার যাবো bag নিয়ে আমি চলে গেলাম বাজার করলাম বা কোনো শাড়ি কেনার থাকলে ওদের হাতে নাড়তে হবে একসঙ্গে shopping করে চলে আসি হুম এমনি সময় ping

বাড়ি যাবো বাড়িতে আছে ঠিক আছে চলো কিন্তু হুম আ যে কাজ বন্ধ করে যে কাজটাই তো আমাদের

আর আর এই যো আমাদের যে ইয়ে গুলো আছে না হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছিস? আমার voice hello

হ্যাঁ, বলছি এই যো আমাদের যে cosmatic জিনিস, যেমন cream বল, body wash ,বল বিভিন্ন রকম lotion বল, এইগুলো জানিস তো? আ মানে সব online apps কে বিশ্বাস করে কিনবি না কিন্তু ঠিক আছে? যদি পারিস নিজে হাতে কিনে নিয়ে আসবি. নিজে থেকে গিয়ে কোন local market থেকে আর না হলে ওই nykaa app না ভালো দেয় product গুলো

আমি nykaa app থেকে অনেকবার কিনেছি। আচ্ছা, কোন original দেয় জানিস তো? ওখান থেকেও কিনতে পারিস। হ্যা, হ্যা, আর তাছাড়া তুই এমনি অ্যা খাবার জিনিসপত্র কেমন মানে মোটামুটি ভালো idea আছে। ভালো জিনিস দেখে কিনতে পারিস মাছ. মাংস, সব্জি এগুলোর তোর কেমন idea

হ্যাঁ ওগুলো আমার idea ভালো হুম আমি মাছ না. আমি নিজে হাতে মাছ কিনে বাজার করি সবজি বাজার সব নিজের হাতে করি. এগুলো আমি কিভাবে নিচ্ছি।

হ্যাঁ আর একটা জিনিস কি বলতো আর electronic জিনিস কিছু না online এ না কেনাই ভালো আমার মনে হয় আর কি ব্যাক্তিগত ভাবে তবে আমি কিনি ভাই

কিনি যেমন phone phone টা আমি বেশিরভাগই মানে maximum

তার কারণটা বলতো? হ্যাঁ amazon prime এ না বলে কি ইটের টুকরো ঢুকিয়ে দিচ্ছে সেই সেই online এসেছে online এ নাকি ইট ভাঙ্গা ও তাই না হ্যাঁ আমি কিন্তু

শুনেছি online করেছিস না আমিও শুনেছি এরকম তোমার না আমিও শুনেছি এরকম তোমার. মানে কি বলতো? ওই ধার একটা জিনিস মানুষ order করেছে. কিন্তু না আ box দেখছে সেই জিনিস আসেনি বা এখন online shopping এ অনেক রকম problem ও হচ্ছে. কিছু কিছু জায়গায় আমি দেখছি মানে facebook তো দেখি social media তে মানুষ তো এখন post করে. সবকিছু a to z কি হচ্ছে বলতো? delivery আসছে না """inaudible""" hello ping

কেটে কেটে যাচ্ছে network problem জানিস তো.

অ্যা কথায় আচ্ছা আচ্ছা নাও.

এবার শুনতে পাচ্ছিস? আমার voice এবার শুনতে পাচ্ছিস

আচ্ছা. আর ওই মানে কি বলবো? phone টোনগুলো নে. উম. টিক

আ এই electronic জিনিসগুলো কিন্তু আমি হ্যাঁ. হ্যাঁ, শুনতে পাচ্ছিস? hello

হ্যাঁ তুই কথা শুরু করছিস তখনি মানে কেটে কেটে যাচ্ছে এত disturb হচ্ছে. মানে শুনতে পাচ্ছি

হ্যাঁ হ্যাঁ তুই এটা কা করবি ওই electronic জিনিসগুলো না একটু offer দেখে দেখে কিনবি অনেকটা discount পাওয়া যায় জানিস? electronic জিনিসগুলো আমি ওইভাবে কিনি না. আমি না নিজের হাতে দেখেই কিনি. বল. online এই তুই সেটাও করতে পারিস

হ্যাঁ রে ওই সময় তুই তো ফসলা ফসলাতে গেলে হুম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

তুই যদি showroom গুলোতে যাস যেমন ধর খোসলা হ্যাঁ বা এই ওইগুলো তো offer থাকে জানিস সমস্ত যেগুলো আমাদের electronics এর showroom গুলো যেগুলো আছে হ্যাঁ আচ্ছা এইগুলো একটু সময় দেখে দেখে কিনবি এই দুটো পয়সা save হবে. বুঝলি

ও না আমার না fridge নেই. fridge নেই এখন যাতে কিভাবে মানে কি?

যদি তুই কিনতে চাস কিনতে পারিস. আর না হলে একটা কাজ কর না. তোর বা দাদার নামে কারো একটা নামে একটা bajaj র card issue করে নে bajaj র একটা card যদি issue করিস তোকে আ zero down payment and options আছে আর না হলে তুই কিছু পয়সা হয়তো

সেটাকে তো ওদের বিভিন্ন রকম skin থাকে, এক একটা model এর ওপর, এক একটা জিনিসের ওপর

কোনটা আবার ছ মাসেও করতে হয়. এরকম ওদের বিভিন্ন রকম offer থাকে. হ্যাঁ

যার দাম তার থেকে নাকি একটু দু তিন হাজার টাকা বেশি কেটে নেয়

হ্যাঁ সেটা নয় কিন্তু ভাই তোকে তো cash payment করতে গেল. এখন পঁচিশ হাজার টাকা তোকে জোগাড় করতে হবে. সেটাও তো চিন্তার ব্যাপার. তাই না

হ্যা. তবে helpful card টা যে নিলে তোর খুব ক্ষতি হবে তা নয়. benefit ও আছে তোর

তো আমরা তো মোটামুটি ওই ভাবেই করি. তো তারপরে ধর যে এটা বারো মাসের scheme আছে. তুই হয়তো দু মাসের বা তিন মাসের টাকা ওদের দিয়ে দিলি down payment. ঠিক আছে? এবার তুই কি করলি বাকি যে ন মাসের বা আ আট মাসের যে টাকা থাকবে তুই ওটা অল্প অল্প করেও দিতে পারবি

তো এইভাবেও perchase করতে পারিস জিনিসপত্র.বুঝলি গরমে মেয়েটাও খালি বারবার বলে কি?কিগো মা কিনছো না

বাড়িতে আমার husband বলছিল তাই জন্য তোকে আমি একটু information নিচ্ছিলাম যে কি কি হয় নি

আর এমনি বাদবাকি সব খবর কি রে তোদের

খবর বলতে এখনতো জানিস। এখানে থাকি বারুইপুরে থাকি. বাড়িতে সবাই ভালো আছে আমার ওই মেয়েটা একটু অসুস্থ হয়েছিল. তো এখন এখন ভালো আছে. আমাদের বাড়িতে না খুব বড় করে আবার রথের অনুষ্ঠান হয়. সেটা হবে

সেটা হয় তখন তোকে নেমন্তন্ন করবো আসবি কিন্তু মনে কর ঠিক আছে

আর একটা জিনিস কি জানিস তো? তোকে একটা কথা বলব ভাবছিলাম হুম. হুম. হুম.

তুই একটা কাজ কর না. তোর তো অনেক রকম source আছে. হ্যা. তুই বিভিন্ন রকম মেয়েদের নিয়ে বিভিন্ন রকম group কাজ টাজ করাস আমি শুনেছি

তোর কাছ থেকে আমরা কিছু নিতে পারবো. এরকম জিনিস যাই হোক একটা source proposal দিচ্ছি দেখি কি করা যায়

ভালো যেটা বলছিস. দেখি আ মেয়েদেরকে নিয়ে একটা কাজ শুরু করার কথা বলছিস তো

হ্যাঁ ওটাও তো একটা one time ও তোর ব্যবসা তুই শুরু করতে পারবি যেখান থেকে আর কি অন্য মেয়েরা benefit পাবে তারা ধর কিছু কিনলো. হ্যাঁ. কিছু অনেক মানুষই আছে বা বিশেষ করে মেয়েরা অনেকেই বিভিন্ন রকম সুন্দর হাতের কাজ করতে পারে

করা যেতে পারে এবং এর মধ্যে এর মাধ্যমেও কিন্তু আমরা কেনাবেচা করতে পারি তাই না? shopping তো অনেক রকমেরই হয় এবার আমার জানাশোনা মানুষের যদি কিছু উপকার হয় কিছু কেনার জন্য. সেটাও তো ভালো. হুম আর একটা কি বলতো? shopping মধ্যে এই জিনিসটা কতটা মানে প্রযোজ্য হবে বা টাকা পয়সার ক্ষেত্রে এখন যেহেতু আমাদের

আ আচ্ছা শোন না আমার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে তোর network কোনো problem হচ্ছে বুঝলি তোকে আমি

ভালো থাকিস tata

হ্যাঁ হ্যাঁ রাখি bye

ping

হ্যাঁ hello, থেকে বলছি বলুন কীভাবে আপনাকে সহায়তা করতে পারি? হ্যাঁ বলছি আমি যে last গত আঠেরো তারিখে আমি একটা আহ laptop নিয়েছিলাম যার নাম le book, তো সেটা আমি যখন পাই আমি পেয়েছি গত পরশু দিনকে। প্রথমদিন normal ঠিক ছিল, second দিন থেকে দেখছি যে laptop এ কিছু প্র~ problem চলছিল। তারপর আমি হালকা laptop laptop এর ভেতরে কিছু parts ন মানে হয় loose আছে কোনো কারণে damage আছে, আর screen টাও হালকা scratch আছে এক জায়গায়।

তো এটা মানে এমন কেন হল? আমি change করতে চাইছি আসলে এটাকে।

আপনি আমাদের আহ ওইখান থেকেই নিয়েছেন তো? অবশ্যই আমি তো online এ order করেছি আপনাদের এখান থেকেই তো আসবে। আচ্ছা আচ্ছা আহ তো আপনার ID টা একটু বলুন? আমার ID হচ্ছে, আহ mail ID তো?

two point two four three eight।

contact number? seven six,